অফিসে একটা ফ্যান দেখতে পাচ্ছি।

লোক দেকতে পাচ্চি এবং বিল্ডিঙের -এর--

টেবিল -এর উপরে তিনটা ট্রফি দেখতেসি।

দুইটা মানুষ বসে রয়েছে এবং --

কিসু ফুল গাছ লাগানো দেখতে পাচ্ছি।

বেলুন বাইন্ধা রাখসে দেখতে পাচ্ছি।